দেখতে পাচ্ছি কি সুন্দর রং বেরঙের বেলুন দিয়ে সাজিয়েছে। কিছু একটা অনুষ্ঠান হবে বলে মনে হচ্ছে। এখানে খুব সুন্দর এ স্টেজ ।

এটা একটি ফুটবল মাঠ দেখতে পারছেন এখানে খেলা চলছে দুই দলের এখন হাফ সম্ভবতঃ এখন হাফ টাইম চলছে।